এটি একটিরো রোড রোড - এর উপর-উপরে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর একটি ফ্ল্যাট -এর নিচে একটি দুটো গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর গাড়ির --

ওরত আছে আরো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু খাবার রয়েছে দোকান তা ভালোই সেল হয়।